হ্যাঁ সবথেকে ভালো ব্যাপার হচ্ছে ওখানে এতটাই security suppose ধরে নাও তোমার জায়গায় অন্য কেউ যদি বাচ্চা কে আনতে যায় ও কিন্তু দেবে না ওদের নিয়ম অনেক কিছু আছে দুটো i card দেবে দুটো i card এর মধ্যে একটা বাড়িতে থাকবে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 তারপর তোমাকে তোমার বাচ্চা দিবে মানে যাকে থেকে বাচ্চা দেবে খুব ভালো security আছে ওদের হ্যাঁ এখানেও এইরকম ব্যবস্থাটা করেছে যে সবার কাছে দেবেনা বাচ্চা যখন ছুটি হবে তখন কেউ একজন পরিচিত যার নাম লেখা রয়েছে ওদের school এর board এ সেই নিয়ে আসতে পারবে এ ছাড়া কেউ আনতে পারবে না আবার যদি নাও যায় সে phone করে দেবে বাড়িতে যে যিনি এসেছেন উনি কি পরিচিত না অপরিচিত সব details জেনে তারপরে দেবে বাচ্চাকে

government school গুলো কাছাকাছি হলে সুবিধা হয় কেননা যদি দূরে হয় বাচ্চার ক্ষেত্রে অসুবিধা হবে আবার সাথে কেউ একজন থাকতে হবে তাতে খুব অসুবিধা যদি বাড়ির কাছাকাছি government school হয় তাহলে ভালো আর দূরে যদি হয় তাহলে তো খুবি অসুবিধা আর আমাদের সময় তো অনেকটা দূরে দূরে ছিল তারপরে এখন অনেক school হওয়াতে বাড়ির কাছেই school হয়ে গেছে government school তো আগেও তো বেশি ছিল না এখন তো অনেক government school হয়ে গেছে কিন্তু পড়ার মান যদি ভালো রাখে তাহলে ভালই হয় হ্যাঁ পড়াশোনার মান তো ভালই এখন আগের থেকে ভালো করেছে এখন ভালো করতে হবে না হলে কি হবে একজন সরকারি school আর private school এর মধ্যে টক্কর থাকবে তাও চলছে ভালোই চলছে দুটো school ই ভালো চলছে তাও এখন মানুষের মধ্যে trend চলে এসেছে আমার ছেলে মেয়েকে আমি english শিখাবো ভালো করব কিন্তু এই same জিনিস সরকারি school এ ও শেখানো হয় কিন্তু মানুষের মধ্যে একটা যে চলে এসছে না ভয় সেটা কিভাবে দূর করবে সেটাই ভাবছি private school এ অনেক রকম facility তৈরি করছে আস্তে আস্তে সেই গুলো দেখে দেখে সরকারি school এ ও করা দরকার হ্যাঁ সেটাই private school এর সাথে এখন সরকারি school এর তুলনা এখন হয় না এতটাই upgrade করে ফেলেছে private school গুলো সত্যিই মানে এখন যা school গুলো করেছে এখন ভাবলে অবাক লাগে যে আমরা কি পড়তাম এখন আমার ছেলে মেয়েরা কি পড়ছে কোন সমস্যা নেই কিছু নেই সত্যি ভালো হম ভালো দেখা যাক তাহলে কিসে ভর্তি করা ও জানিও হ্যাঁ আপাতত আমি application নিয়ে আসি application form জমা করলে ওরা তো পরীক্ষার জন্য date দিবে ওরা WhatsApp এ জানিয়ে দেবে date ওই date টা দিয়ে পরীক্ষা শুরু হোক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 হ্যাঁ যেটা ভালো হয় সেটাই ভালো হ্যাঁ সত্যিই ভালো তাও তো জানতে পারলাম তোমার সাথে তুমি তো আগে ভর্তি করে দিয়েছো তাই তোমার থেকে জানলে advice পেয়ে গেলাম ধন্যবাদ সত্যি এত কিছু জানতাম না ঠিক আছে জানিও তাহলে রাখলাম ঠিক আছে চলো ভালো থেকো সুস্থ থেকো হম বাই গত বছর পাঁচই সেপ্টেম্বর আমাদের আহ বিশ্ববিদ্যালয়ে অনেক বড় করে আমরা শিক্ষক দিবসের আয়োজন করেছিলাম। সেই উপলক্ষে সেই শুভ দিনে আমার একটি ছোট্ট প্রচেষ্টা ছিলো আর আশা করি শিক্ষকের সবার খুবই ভালো লেগেছে। তারা আমার কিছু ভুল ত্রুটি মার্জনাও করেছেন। সর্বপ্রথমে আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আমি, আমার নিবেদন তাদের চরণে অর্পণ করেছিলাম। সঠিক পথের দীক্ষা দিয়ে মানুষ করে গড়ে তোলেন। জীবনে আলোর পথ দেখিয়ে কখনও শাসনে কখনও ভালোবাসায়, মাথায় রাখেন স্নেহের পরশ। আর তাদেরই আমি জানাই আমার মনের আন্তরিক প্রণাম ও শ্রদ্ধা। জানাই শুভ শিক্ষা দিবস। এটা ছিলো আমার লেখা একটি ছোট্ট কবিতা, তাদের উদ্দেশ্যে। তাদের চরণে অর্পণ করার জন্য

দ্বিতীয় রাষ্ট্রপতিও ছিলেন doctor সর্বপল্লী রাধাকৃষ্ণণ। তাঁর জন্মদিনে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছিলাম তাঁকে। আমরা জানি জীবনে শেখার কোনো শেষ নেই। তার নির্দিষ্ট কোনো বয়স থাকে না। প্রতিটি মুহূর্তে আমরা শিখতে পারি অনেক নতুন কিছু। আর এই শিক্ষাদানে যাদের ভূমিকা সব থেকে বেশি থাকে তারাই হলেন আমাদের শিক্ষক। জীবনে চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা আমরা জানি একটা হলো সব থেকে আগে যেটা কী না শিক্ষা আর অন্যটি হলো দীক্ষা। দীক্ষা কিন্তু পরিবারের থেকে পাই আমরা, আর শিক্ষা আসে শিক্ষকের তরফে। তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময়ই এমন হয় যে শিক্ষকের থেকে পায় তাঁর কাছের ছাত্র ছাত্রীরা বাধ্য ছাত্র ছাত্রীরাও পেয়ে যান দীক্ষা। ফলে জীবনে আগামী চলার পথ খুবই সহজ হয়ে ওঠে। আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠান আগামী পাথেয় হয়ে উঠবে। এই স্মৃতিগুলোই থেকে যাবে আমাদের মনে। শিক্ষকরা সারা বছর ধরে সারা জীবন ধরে তাঁরা অক্লান্ত আহ খেটে মনের দিক থেকে আমাদের যে শিক্ষাদান করে তার জন্য সেই কৃতজ্ঞতার জন্য। সেই ঋণ জানি শোধ করার নয় সেই ঋণ কখনই আমরা শোধ করতে পারব না। মা-বাবার পরে যদি কেউ আমাদের জন্য এতটা করে থাকে, আমাদের ভবিষ্যত নিয়ে এতোটা চিন্তিত থাকে। নিজেরা নিজেদের সময়টাকে আমাদের পেছনে খরচ করেন, আমাদের শেখানোর জন্য সেটা হলেন আমাদের শিক্ষকরা। শিক্ষকরা হলেন একটি মোমবাতির মতন যারা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। দেখেছি তাদের মধ্যে নির্দেশনা, বন্ধুত্ব, শৃঙ্খলা, ভালোবাসা সব কিছুই পাওয়া যায়। শিক্ষকরা দেশের এই ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আর এনাদের জ্ঞানের আলোতেই একজন আদর্শ নাগরিকের জন্ম হয়। জীবনে আমাদের সকলেরই প্রথম শিক্ষক আমাদের মা-বাবা। যারা জন্মের পর থেকে শিখিয়ে এসেছেন প্রতিটি সময়, যারা আমাদের সঠিক পথের দিকে চালনা করেছেন বারবার। তাদেরকেও জানাই আমার প্রণাম। মা-বাবার তারপরেই যাদের মনে রাখবো, তাঁরাই হলেন আমাদের শিক্ষক। ছোটো থেকে বড় হয়ে ওঠার যাত্রায় যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমাদের পাশে থেকেছেন এবং এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঠিক ভুলের শিক্ষা দিয়ে এসেছেন যারা বারবার, যাদেরকে রাস্তায় এক ঝলক দেখলেও আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। শ্রদ্ধায় আপনা আপনি তাঁদের পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করে ফেলি। সেই ভগবান তুল্য মানুষই আমাদের কাছে আমাদের শিক্ষক। বইয়ের পাতার বাইরেও এ জীবনে যে মূল্যোবোধের শিক্ষা পেয়েছি। তাদেরকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আজ আমরা যেটুকু হতে পেরেছি তার পুরো কৃতিত্ব এই মা-বাবার পরে আমাদের শিক্ষকদের। এরপরেও তাঁরা আশা করি অনেকটা কিছু শিখিয়ে যাবেন বাকি জীবন ধরে, কারণ জীবনে শেখার কোনো শেষ নেই। মৃত্যুর আগের মুহূর্ত অব্ধি আমরা সকল কিছু শিখে যেতে হয়। এটাই আশা করবো তাঁদের থেকে। আপনাদের তাদের আহ সকলের শিক্ষকের তরফ থেকে যা যা শিক্ষা পেয়েছি তাঁদের দেখানো আদর্শে আমরা আজীবন চলার চেষ্টা করবো, এই কথাই দিতে পারি। শুধু একটি উৎসব পালনের দিন নয়, প্রকৃত শিক্ষায় সমৃদ্ধ হোক ভবিষ্যত জীবন। আর এটাই হোক প্রত্যেক বছরেই শিক্ষক দিবসের শপথ। doctor আব্দুল কালাম বলতেন, আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই। সেই সূত্র ধরে আমরাও স্মরণ করে নিতে চাই প্রত্যেক বছরই এই দিনটাকে। শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড হয়ে রয়েছেন। তাঁরা ছাত্রদের ব্যক্তিত্ব গঠনে যেমন অংশ নেন, তেমনি সঠিক শিক্ষা ও বোধ গঠনেও সহায়তা করেন। দিশা দেখিয়ে দেন আগামীর পথ চলার। সব শিক্ষা পুঁথিগত হয় না। আর পুঁথি থেকে নেওয়া শিক্ষাকে বাস্তবতার রাস্তায় প্রয়োগ করে দেখানোর গুরু দায়িত্বটাই থাকে আমাদের শিক্ষকদের কাঁধে। আর সেই পথে অক্লান্ত পরিশ্রম করে চলেন যুগের পর যুগ আমাদের শিক্ষক শিক্ষিকারা। আর আজকে যেই ছাত্র-ছাত্রীরা আছে তারাই ভবিষ্যতে হবে অন্য কোনো ছোটো ছোটো ছাত্র-ছাত্রীর শিক্ষক শিক্ষিকা। তাই আজকে যদি তারা সেই আদর্শ লাভ করতে পারে ভবিষ্যতে তারাও একদিন তাদের ছাত্র ছাত্রীদের সেই আদর্শে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবে, যেটা তারা একদিন নিজেদের শিক্ষকের থেকে পেয়ে এসেছিলো। এভাবেই যুগের পর যুগ বয়ে চলে শিক্ষা, যুগের পর যুগ বয়ে চলে শিক্ষকতা। দেশের আদর্শ নাগরিক হিসেবে ছাত্রদের গড়ে তোলার ব্রত নিয়ে শিক্ষকরা নিজেদের মতন করে পথ চলেন। দেখিয়ে দেন সঠিক আর বেঠিকের রাস্তা। জাতির শক্তি বৃদ্ধি করতে, বিশ্বকে আরও আরও বলিষ্ঠ করতে আরও শক্তিশালী করতে শিক্ষকদের অবদানের কোনো তুলনা হয় না । শিক্ষকদের স্থানের সাথে আমরা অন্য কোনো স্থানের তুলনা করতে পারি না। জীবনে চলার পথে অভিভাবক হিসেবে মা-বাবার গুরুত্ব যতোটা ততোটাই শিক্ষকের গুরুত্ব। সেপ্টেম্বর দিনটি প্রত্যেক বছর আমাদের সকলের কাছে এক উদযাপনের দিন, সকলের কাছে তার মনের আন্তরিক শ্রদ্ধা জানানোর দিন। আমাদের জীবনের প্রতিটি শিক্ষককে আম~ আমরা বারবার ধন্যবাদ জানাই। তাঁদেরকে জানানোর জন্য ধন্যবাদও অনেক কম পড়ে যাবে। তাই ছোট্ট করে একটু কবির ভাষায় একটা কয়েকটা আহ line ই বলতে পারি। সেটা হলো- শিক্ষক মানে মনের মধ্যে শিখা আছে যার, শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার সমাহার। শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শীক্ষাদাতা। শিক্ষক মানে পিতার পরেই দ্বিতীয় পিতা-মাতা। শিক্ষক মানে ভাবতে পারি এমন একটি লোক, যিনি আমাদের বন্ধু এবং পথ প্রদর্শক। শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড, শিক্ষক মানে একটি জাতির শক্ত মেরুদণ্ড। শিক্ষক মানে আলোর দেখা সরিয়ে অন্ধকার। শিক্ষক দিবসের পুণ্য দিনে তাঁদের নমস্কার। একজন আদর্শ শিক্ষক doctor সর্বপল্লী রাধাকৃষ্ণণ তামিলনাড়ুর তিরু ত~ তা~ তার~ তাণিতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি ছিলেন এটা আমরা সকলেই জানি। তিনি একাধারে রাজনীতিবীদ ছিলেন, দার্শনিক এবং অধ্যাপক সবকিছুই। এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন।

তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অনেক বছর অধ্যাপনা করেছেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বার বার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ ছাত্র বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি একটাই কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে জন্মদিনের পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়, তবে তিনি বিশেষ রূপে আনন্দ লাভ করবেন। সেই থেকে সেই দিনটি বরাবর শিক্ষক দিবস হিসেবে আজও অব্ধি, আজকের দিনেও পালন হয়ে এসছে এবং ভবিষ্যতেও হবে। গত বছর ছিলো আমার আমার উম বিশ্ববিদ্যালয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রথম বা~ এবং শেষ ভাবের মতন শিক্ষক দিবস। কারণ আমি এই বছরই চলে যাবো এই বিশ্ববিদ্যালয় ছেড়ে। আমার

অনেকেই মিলে এইটার আয়োজন করেছিলাম, শিক্ষকদের প্রত্যেককে কলম ঘড়ি তাঁদেরকে crest এবং আহ উপহার অনেক কিছু দেয়া হয়। cake কাটার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করে থাকি। তারপরে একে একে আমার বন্ধুরা তাদের বক্তব্য রাখে। আমি নিজে- আহ একটি কবিতা লিখেছিলাম যেটা আমি একটু আগেই বললাম সেটা আমি তাঁদের সামনে পেশ করেছিলাম। সেই কবিতাটার মাধ্যমে আমরা অনুষ্ঠানটাকে আরও একটু কিছুটা দূর নিয়ে যেতে আহ গিয়েছিলাম এগিয়ে নিয়ে আমার আহ বোনেরা অনেকে নাচ করেছিলো গানও করেছিলো শিক্ষক দিবসের ওপরে। আর আমার শিক্ষকেরা তাতে অনেকটাই অনেক খুশী হয়েছিলেন। তাঁরা ভাবতে পারেন নি আমরা এই টুকু ছোট সময়ের মধ্যে এত কিছু এত বড় কিছু আয়োজন করতে পারবো। সেই থেকে শুরু এই করে করে বিভিন্ন নৃত্য পরিবেশনা, সঙ্গীত পরিবেশন বক্তব্য রাখার মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান টাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। সেদিন সারাদিনটা খুবই ভালো লেগেছিলো। এক অদ্ভুত মন ভালো করা পরিবেশ ছিলো। আহ প্রত্যেক দিনই আহ class এর ফাঁকে ফাঁকে হয়ত আমাদের শিক্ষকদের সাথে তেমন কোনো খুব একটা গল্প করার আহ সুযোগ পাই না। কিন্তু সেই দিনটায় শিক্ষকের থেকেও তাঁরা আমাদের বন্ধু হয়ে উঠেছিলেন। তাঁদের সাথে সেই দিনটায় আহ নির্দ্বিধায় যেনো আমরা বন্ধুর মতনই মিশে গেছিলাম। cake কাটার মাধ্যমে শুরু হয় তাঁদের অনুষ্ঠান। তারপর একে একে আমার শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকারা নিজেরাই এসে তাঁদের বক্তব্য রাখেন আমাদের মঞ্চে। উম খুবই ভালো লাগে। তার মধ্যে আমার একজন শিক্ষক সম্মানীয় শিক্ষক তিনি আহ সঙ্গীত পরিবেশন করেন। তাঁর সঙ্গীত শুনে মনটা বড়ই ভালো হয়ে যায়। খুবই সুন্দর সঙ্গীত পরিবেশন করেন, তাঁর এই গুণের কথা হয়ত অনেকেরই অজানা ছিলো। সেই দিনটা তাই নতুন একটা অচানা~ অ~ অচেনা অজানা গুণের এক আহ জানার মাধ্যমে আমরা তাঁকে বরণ করে নিতে পারি। আর এটাই হচ্ছে শিক্ষক দিবসের সব থেকে ভালো দিক। যেখানে কি-না আহ অনেক কিছুই হয়ত উঠে আসে। একজন ছাত্রের লুকোনো কোনো গুণ আর তাঁর সাথে একজন শিক্ষকেরও এভাবেই আমরা মিলে যাই পরস্পর পরস্পরের সাথে আনন্দে তার সাথে বন্ধুত্বে। সেদিন হয়ত কোনো শাসন থাকে না পড়াশোনার চাপ থাকে না, বকুনি থাকে না। শুধুই থাকে তাঁদের ভালোবাসা। আহ অপ~ একে অপরের সাথে আহ মিশে যাওয়ার দিন থাকে। তাঁদের সাথে গল্প আহ আনন্দের কথা ভাগ করে নেওয়ার দিন থাকে। আমরাও তাঁদেরকে কিছু উপহার দিই। আমাদের এরকম আহ নিবেদনের মাধ্যমে। আর তাঁরাও সেটা আহ স্বাদরে তাঁদের মধ্যে গ্রহণ করেন, তাঁরাও আমাদেরকে আশীর্বাদ দিয়ে থাকেন। এত কিছুর পর এত উপহার, এত অনুষ্ঠান সবকিছু মিলে না আমাদের আর কিছু চাওয়ার থাকে না। হয়ত আমরা চাই তাঁদের অমূল্য আশীর্বাদ যেটা আমাদের সারাজীবন আমাদের সাথে থেকে যাবে। যেটা থাকলে কি-না অন্য কোনো আহ বড় জিনিসের আর দরকার হয় না। আর তাঁরাও হয়ত আমাদের থেকে একটু সম্মান একটু আহ পড়াশোনা যেটাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি। তাঁরা আমাদের ভালোর জন্য চান, তাঁরা কিন্তু নিজেদের জন্য চান না। তাঁরা আজকে প্রত্যেকেই সম্মানীয় তাঁদের নিজেদের জায়গায়। তাই কিন্তু আর তাঁরা আমাদের কারণে অক্লান্ত পরিশ্রম করে চলেন। আর তাঁদের সেই গুরুদক্ষিণা হিসেবে আমরা আমাদের উহ উজ্জ্বল ভবিষ্যতটাই তাদেরকে উপহার দিতে পারি। যেটা দেখে একদিন হয়ত কোনো এক সময়ে হলেও মা-বাবার সাথে সাথে সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের ঠোঁটের কোণায় হয়ত কোনোদিনও হয়ত না আমি এটাতে অবশ্যই আমি জোড় দিয়ে বলতে পারি তাঁদের মুখে এক প্রস্থ হাসি ফুটে উঠবে আমাদের সেই আহ সাফল্যের কথা শুনে। আর সেদিনই হবে এটা আমাদের আহ ছাত্র ছাত্রী হিসেবে সবথেকে বড় গুরুদক্ষিণা আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি।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 মুম্বাই এবং দিল্লির পরে কলকাতার তৃতীয় বৃহত্তম অর্থনীতি রয়েছে, এক~দেড়শ point one billion dollar এর GDP অর্থাৎ PPP সহ, কলকাতা হলো ভারতের প্রাচীনতম stock exchange company মানে board, কলকাতা stock exchange, কলকাতার বিখ্যাত মিষ্টি কি? সবচেয়ে বিখ্যাত বাঙালী মিষ্টি গুলির মধ্যে, সবার প্রথমে আসে রসগোল্লা, একটি নরম গোল মিষ্টি যা ছোলা,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 এটি সাধারনত ছানা দিয়ে তৈরি হয়ে থাকে, রাজভোগ এই বিখ্যাত মিষ্টির ঘনিষ্ট cousin যার কেন্দ্রে রয়েছে একটি সুস্বাদু stuffing যা শুকনো ফল, জাফরান, এলাচ এবং আরো অনেক কিছু থেকে তৈরি করা হয়, celebrity রা কলকাতার কোথায়, এবিসি বোস রোডের দক্ষিণে অবস্থিত ভবানীপুর দক্ষিণ কলকাতার একটি উঁচু এবং পুরোনো এলাকা, এটি অনেক বড় corporate, শিল্পপতি, celebrity এবং ধনী প্রবাসীদের আবাসস্থল, কলকাতায় কোন বেতন ভালো?

এগারো হাজার একশো আঠাশ টি profile এর উপর ভিত্তি করে গড়ে, কুড়ি lakh উপার্জন করে, বেশিরভাগই প্রতি বছর পনেরো lakh থেকে পঞ্চাশ lakh টাকা পর্যন্ত, শীর্ষে দশ, শতাংশ কর্মচারী বছরে একত্রিশ lakh এর বেশি আয় করে থাকেন, কলকাতায় কি night life আছে? একসময় ভারতের দলীয় রাজধানী ছিল, দুহাজার দশ সালে, রাজনৈতিক, নারী সম্পর্কিত, অপরাধের কারণে একটি রাতে curfue ছিল, যাহোক, joy city সবচেয়ে জনপ্রিয় pub, এবং lounge গিয়ে কলকাতায় একটি মজার রাত কাটানো সম্ভব, Thirty first আগস্ট two thousand twenty,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 ভারতের বেশিরভাগ metropolitan শহরের, তুলনায় কলকাতায় তুলনামূলকভাবে সস্তা, ভারতের বেশরভাগ metro তুলনায় কলকাতা তুলন~ তুলনামূলকভাবে সস্তা একটি স্থান, কলকাতা কি একটি জনবহুল শহর? কলকাতাও বসবাসের জন্য খুবই সাশ্রয়ী একটি শহর, কলকাতায় বসবাসের খরচ অন্যান্য ভারতীয় শহরের তুলনায় খুবই কম, কলকাতায়, যাওয়ার সেরা সময় কোনটি? একটি উপকূলীয় শহর হওয়া সত্তেও এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীও জলবায়ু সহ কলকাতা ভ্রমণের সেরা সময় হলো শীতকাল, তুমি যদি কলকাতা ভ্রমণের পরিকল্পনা করছো, তাহলে বলবো, ছুটির জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারীর মধ্যে শীতের এই মাস গুলি বেছে নিও। কোন শহরকে red,

City বা red city অর্থাৎ জয়পুর, সমস্ত কাঠামো তৈরিতে ব্যবহৃত পাথরের রঙের কারণে শহরটিকে, pink city বা red city বলা হয়।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 জয়সালমেরকে কখনো কখনো ভারতের সোনার শহর বলা হয়, কারণ দুর্গ এবং নিচের শহর, উভয়ের স্থাপত্য জুড়ে হলুদ বেলে পাতা ব্যবহার করা হয়, যা একটি সতন্ত্র সোনালী হলুদ আভা প্রকাশ করে থাকে। কোনটি সাদা?

সাদা শহর বলা হয়, যা রাজস্থানের দক্ষিণ অংশে অবস্থিত। বিপুল সংখ্যক রাজপুত শৈলীর, প্রাসাদ এবং শহরের, কেন্দ্রস্থলে নির্মিত একটি প্রধান শহরের প্রাসাদ, রাজপুত রাজারা মার্বেল প্রাসাদ নির্মাণ করেছিলেন।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 ব্ল্যাক সিটি, হলো বাকুর দক্ষিণ পূর্ব পার্শ্ববর্তী এলাকার সাধারণ নাম, যা একসময় এর উপশহর, গঠন করেছিলো। উনিশ শতকের শেষ দিকে এবং কুড়ি শতকের প্রথম দিকে, এটি আজারবাইজানের তেল শিল্পের কেন্দ্রে পরিণত হয়, এবং কারখানা ও, শোধনাগারের ধোঁয়া এবং কাজ থেকে এলাকাটির এরকম নাম হয়, ব্ল্যাক সিটি, বাংলার প্রাচীনতম শহর কোনটি? গৌর, গৌর, লক্ষ্ণৌতে, এবং জান্নাতাবাদ নামেও পরিচিত। হলো, গৌর হলো ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলের, বাংলাদেশ, একটি ঐতিহাসিক শহর এবং ধ্রুপদীও মধ্যযুগীয় ভারতের অন্যতম প্রধান রাজধানী, বাংলার কয়েকটি রাজ্যের রাজধানী, হলো এই প্রাচীনতম শহর গৌর।

ওই যে বললাম, বাঙালির সবথেকে পছন্দের মিষ্টি রসগোল্লা, যা, ছানা থেকে তৈরি হয় এবং পরে সিরায় ডুবিয়ে রাখা হয়। কলকাতায় আশেপাশে, কয়েকটি এলাকার নাম বলো তো আমাকে,

আহ অনেকরকম আহ museum তৈরি হয়ে আছে, তোমার পছন্দমত স্থানগুলিতে তুমি ঘুরতে পারো, এখানে আহ সিনেমাহল আছে, ভিক্টোরিয়া আছে, তারামণ্ডল আছে, আহ সায়েন্স সিটি আছে, অনেক জায়গা আছে, তোমার পছন্দমত স্থান তুমি বেছে নিয়ে, সময়মতো, তুমি সেই স্থানগুলি ঘুরে নিতে পারো। কলকাতায়, কয়েকটি দর্শনীয় তীর্থস্থানের নাম বলো তো,

স্থানেই মন্দিরের আশেপাশে, একটু ঘুরে দেখলেই তুমি সামনে একটা বড় গঙ্গার ঘাট দেখতে পারবে, দক্ষিণেশ্বরের কাছেই রয়েছে বাবুঘাট, যেখানে লঞ্চ, নৌকা, ইত্যাদি করে মানুষ সব ঘুরে বেড়াতেও পারেন। স্বাধীনতা দিবস! উনিশ সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পায়। অনেক লড়াই, অনেক রক্ত, ঘাম, অনেক রক্তবিন্দু বিসর্জনের পর এই দিনটা আমরা সবশেষে দেখতে পাই। কত শহীদের লড়াই, কত বিপ্লবীদের অক্লান্ত মাথার ঘাম পায়ে ফেলে তাদের প্রাণ ত্যাগের ফলাফল এই স্বাধীনতা দিবস। এই~ এই দিনটা আমাদের ভারতীয়দের কাছে কোন উৎসবের থেকে কিছু কম নয়। জাতি ধর্ম নির্বিশেষে প্র~ আহ প্রত্যেক মানুষের কাছেই খুবই~ খুবই বিশেষ এই দিনটি। প্রতি বছরই প্রায়ই অনেকদিন ধরে চলে স্বাধীনতা দিবস উদযাপন। বিপ্লবীদের চরণে তাদের শ্রদ্ধা জানাতে তাদের সেই রক্তবিন্দু প্রাণটাকে সম্মান জানাতে কয়েক বছর আগে আমি একটি ছোট্ট কবিতা লিখেছিলাম তাদেরকে অর্পণ করার জন্য। সেটা আমারও খুব~ খুব প্রিয় একটা কবিতা। আর সেটা আমার আহ আহ বি~ বিদ্যালয়ের পত্রিকাতেও এটা ছাপা হয়েছিল। তাহলে কবিতাটা আমি বলে শোনাচ্ছি। স্বাধীনতা মানে ব্রিটিশের রক্তচক্ষুর বিরুদ্ধে কড়া প্রতিবাদ, স্বাধীনতা মানে উনিশ সাতচল্লিশ সালের তারা মুক্তির স্বাদ স্বাধীনতা মানেই কত বিপ্লবীদের প্রাণের বলিদান, স্বাধীনতা মানে আর কিছু নয় সবার আগে দেশের সম্মান। স্বাধীনতা মানে শেষ রক্তবিন্দু অবধি লড়াই চালিয়ে যাওয়া স্বাধীনতা মানেই সব হারিয়েও স্বাধীনতাকে পাওয়া, স্বাধীনতা মানে রবি ঠাকুর, নজরুল, সুকান্তের অমর স্মৃতি। স্বাধীনতা মানে ঢাল হয়ে থাকা নেতাজির বিদ্রোহ, চলুক যতই গুলির বৃষ্টি, স্বাধীনতা মানে নিজের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করা। স্বাধীনতা মানে কত সেনাদের হয়নি ঘরে ফেরা, স্বাধীনতা মানে বঙ্গভঙ্গের প্রতিবাদে কবিগুরু রাখী মন্থন পালন, স্বাধীনতা মানে হিন্দু মুসলিমের মাঝে একতা স্থাপন। স্বাধীনতা মানে প্রতি ভারতীয় থাকুক ভরা পেটে, স্বাধীনতা মানে ভাল থাকুক তাহারাও শস্য-শ্যামল ফসলের থেকে। স্বাধীনতা মানে ঘেরুয়া সাদা সবুজের মেলবন্ধন। স্বাধীনতা মানে অশোক চক্রের বীরত্বে গর্বিত এই মন, স্বাধীনতা মানে জাত ধর্মের স্রোতে যেন কখনো কেউ না ভাসি। স্বাধীনতা মানে

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সকল ভারতীয় প্রত্যেকদিনই প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে স্বাধীনতা দিবস সমান, কারণ আজকের সেই দিনটা সেই বিপ্লবীদের আহ একদম অদম্য লড়াইটা যদি না থাকতো তাহলে আমরা কেউ এই দিনটাকে পেতাম না। ভারত মাতার জয় হোক। আমার দেশ আমার কাছে গর্ব, আমার ভালবাসা। আমি গর্বিত আমি একজন ভারতীয়। এই অগাস্টেই দেশের শত শত বীরের রক্তের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সকলে এই বিশেষ দিনে প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্তে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাই। প্রতিটি ঘরে ঘরে জন্ম নেই নিক এরকম বিপ্লবী শহীদরা। যারা মায়ের কোল খালি করে দেশের ভারত মাতার জন্য ভারত মাতার রক্ষার্থে তার কাছে ছুটে গিয়েছিল। তাদের চরণে হাজার হাজার পুষ্পাঞ্জলি দেই। ঠিক এমনই দিনে ঠিক এমনই একটা উৎসবে আরেকটা ছোট লিখার কথা আমার মনে পড়ছে, আর সেটা কোন কবিতা না সেটা একটা গল্প। সেটা~ সেই গল্পটাও আবার আহ বিদ্যালয়ের আহ এবং আমার আহ কলেজের পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল আহ যখন আমি দ্বিতীয় বর্ষে ছিলাম। আর এই জিনিসটাও মানে আমার মনের খুব কাছ থেকে এই লেখাটা একদম মনের ভেতরের অনুভূতি থেকে সে প্রত্যেক বছর স্বাধীনতা দিবসের সকালে আমরা যে পতাকা উত্তোলন করি সে পতাকা নিয়ে এই লেখাটা। প্রত্যেক বছর সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন আহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন শিক্ষা যেটা আমিও বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমরা স্বাধীনতা দিবসের সূচনা করি সেই দিনটায়। আর সেই পতাকা নিয়েই আমার এই গল্পটা লেখা। আহ আমার সকল পরিচিত বন্ধুবান্ধব শিক্ষক শিক্ষিকা সকলেরই খুব পছন্দের এই লিখাটা। আহ আমি একবার তাই এই লিখাটা আহ বলে শোনাচ্ছি। গল্পটার নাম পতাকা। শহরের নামি ইংলিশ মিডিয়াম স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অনুষ্ঠানের প্রস্তুতি দেখছিল রাজু। জেলের পাশের বস্তিতেই থাকে সে। বড়ই অভাবের সংসার। বইয়ের মুখে দেখেনি সে কোনদিনও। তবে প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন বাবু বড়ই ভাল মানুষ। প্রতি সপ্তাহের শেষে বস্তির বাচ্চাদের পড়াতে যান তিনি। রাজুকে তিনি খুব ভালোবাসেন। তার সরাসরি এইভাবে অনেকটা শিখে ফেলে। অনুষ্ঠান দেখার জন্য সে ঠায় দাঁড়িয়েছিল গেটের সামনে। আরো একটা শখ ছিল তার। যদি একটা পতাকা পেত তবে সে পতাকা হাতে নিয়ে অনেকবার প্রণাম করতো ভারত মাতার উদ্দেশ্যে। হঠাৎই দেখল কয়েকজন ছাত্র হাতে পতাকা নিয়ে সেদিকেই আসছে। রাজু ডেকে উঠলো তৎক্ষণাৎ। দাদা আমাকে একটা পতাকা দাও না গো। হেলে পড়লো ছেলের দল পরক্ষণে হাসিতে ফেটে পড়ল তারা। একজন বলল, ইস্ কত শখ! দেখেতো মনে হচ্ছে বস্তিতে থাকিস্। কোন শিক্ষা জানিস তো? কোন পড়াশোনা করেছিস আদৌ? রাজু চেষ্টা ছাড়লো না। বলে উঠল,

আমাদের মুখের উপর কথা বলিস, জানিস আমরা কোন বাড়ির ছেলে? আমাদের সাথে তুই নিজের তুলনা করিস? ভিখারি একটা, বলেই রাজুকে সে রীতিমতো সরিয়ে দিয়ে চলে যায়। খুব কষ্ট পায় রাজু, কাঁদতে থাকে। কিছুক্ষণ পর অনেক তাড়াতাড়ি চলে এসেছিল, পতাকা উত্তোলন হতেতো অনেক দেরি। কি যে করি? চল না রনি, এটা উড়িয়ে দিয়ে দেখি না উড়িয়ে দেওয়ার পর কে এটাকে সব থেকে ভালো করে এ পতাকাটা ধরতে পারে। দেখা যাক না্ বলল আয়ুস নামের একটি ছেলে। রনি চিন্তিত মুখে বলল, কিন্তু ফেলবো কি দিয়ে? কথা কেড়ে নিয়ে ভিকি বললো কেনো? এই পতাকাগুলা কি প্রয়োজন? এটাতো এমনিও উত্তোলনের পরে ফেলেই দিবে। কোনো কাজেতো লাগবে না। ছাদ থেকে হাওয়ায় ভাসুক একটু, আমরাও একটু মজা করে লাফাই, ধরি। সবাই মিলে ছোটাছুটি করি পতাকা নিয়ে। কি আর হবে যখন অনুষ্ঠান হবে তার আগে ঠিকভাবে তুলে নেব। তাহলেই তো হলো। এর ফলে ছোটাছুটি চলতে লাগল পতাকা নিয়ে। কোনোটা হাওয়ায় ভাসছে, কোনোটা ধরতে না পারার ফলে মাটিতে লুটিয়ে পড়ছে। হঠাৎই দৃশ্যটি চোখে পড়লো রাজুর, এ কি এরাতো সেই ছেলেগুলো। চোখ এড়ালো না প্রধান শিক্ষিকা রানু ভেদিরও। তার মনে হলো, এর একটা বিহিত করতেই হবে। জোর পায়ে এগিয়ে যাচ্ছিলেন ভেদি। হঠাৎ দেখলেন একটি ছোট্ট ছেলে তার বিদ্যালয়ের ছেলেদের দিকে দৌড়ে আসছে। দাঁড়িয়ে দেখতে লাগলেন তিনি। রনির ছিল সেই পতাকা ধরার পালা কিন্তু পারলো না সে ধরতে। মাটিতে লুটিয়ে পড়ার আগেই তা লুফে নেয় রাজু। বুকে জড়িয়ে ধরে কপালে ছুঁয়ে প্রণাম করে বলে, তোমরা না শিক্ষিত, ভালো বাড়ির ছেলে। এই তার নমুনা বুঝি? এই শিক্ষার নমুনা? আমার শিক্ষা নিয়ে কথা বলছিলে না? তোমাদের মতন এমন শিক্ষা আমি সত্যিই পাইনি। সে দিক থেকে আমি অশিক্ষিত। তোমাদের বিদ্যালয়ের এই অনুষ্ঠানে জাঁকজমকের হয়তো কম নেই। কিন্তু সেই জাঁকজমকের ভিড়ে যে তোমাদের দেশপ্রেম, শ্রদ্ধা, ভক্তি, মূল্যবোধ সবটাই হারিয়ে গেছে, জানো? আমার মাস্টারমশাই সবসময় বলতেন, জাতীয় পতাকার কোন অপমান হতে দিসনারে। এই দেশ আমার মায়েদের সমান, আগলে রাখিস। কিন্তু তোমাদেরতো সেই চেতনা নেই। তাই আগে সেটা ফিরিয়ে আন তারপর না হয় জাতীয় পতাকাতে হাত দিবে। সবটা শুনছিলেন রানু ভেদি, রাজুর কথা শেষ হতেই এগিয়ে গেলেন তার কাছে। মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কে বাবা? আমরা এতদিন না ওদের যা শিখাতে পারিনি তুই এত কম সময়ে সেই শিক্ষা দিয়ে দিলি? রাজু নিচু গলায় বলল, আমি শুধু আমার দেশের অপমান আটকাতে চেয়েছি দিদিমণি। যদি ছোট মুখে বড় কথা বলে থাকি তবে ক্ষমা করে দিবেন। তাকে বুকে জড়িয়ে ধরে বললেন রানু ভেদি, ক্ষমা চেয়ে লজ্জা দিস না বাবা। তোর মতন ছেলের বড়ই দরকার এই বিদ্যালয়ে। তুই দেশের ভবিষ্যৎ, তুই উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের। আজ থেকে তুই এ বিদ্যালয়ে পড়বি। না না

আর তার সাথে রাজু সে কান্না ভেজা চোখে দিদিমণিকে প্রণাম করে। তার হাত ধরে সোজা এগিয়ে যায় সেই বিদ্যালয়ের প্রাঙ্গণের দিকে। আর তার সাথেই কেউ যেনো জনি, আয়ুশ, নিখিলের মুখের উপর একটা অদৃশ্য কড়া জবাব দিয়ে যায়। এটাই হলো আমার লেখা সেই ছোট্ট গল্পটা। স্বাধীনতা দিবস হিসেবে বরাবরই আমি অনেক কিছুই লিখেছি but সবকিছুর মধ্যে সবগুলোর মধ্যে যদি আমার পছন্দের কোনটা হয় তবে এই গল্পটা। যেটা কিনা আমি এখনো বারবার পড়ি, আমার অনেক বন্ধুরাও এটা পড়তে চায়. আমি ওদেরকেও দিয়ে থাকি। আহ এটা আমার ভীষণ ভীষণ পছন্দের। আমি সকলকেই বলি আমরা হয়তো সেই জায়গাটা করে নিলেও অ~ অনুভব করতে পারবো না সেই শহীদদের, সেই বিপ্লবীদের কষ্টটা। তাদের কষ্টটা হয়তো আমরা কোনদিনও ভাগ করে নিতে পারবো না। তাদের প্রাণও হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমরা তাদের অমর করে রাখতে পারি আমাদের সৃষ্টির মাধ্যমে, আমাদের এই লেখার মাধ্যমে, গানের মাধ্যমে, ছবির মাধ্যমে, বিষয়ের মাধ্যমে, বিভিন্ন সৃষ্টির মাধ্যমে। আমরা শিল্পীরা সেই শিল্পকে আহ তুলে ধরতে পারি। যার মাধ্যমে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যুগের পর যুগ অমর হয়ে থাকবেন আর তারা সেটারই যোগ্য। আমি এটাই মনে করি। তাদেরকে খুব উহ অনেক অনেক শতকোটি প্রণাম জানালেও সেটা খুবই কম পরে যাবে তাদের বলিদানের কাছে। সব যারা নিজের পরিবারকে ছেড়ে, মা বাবার কথা ভুলে দেশের মায়ের জন্য দেশের মায়ের সেবার পথে এগিয়ে যায় তাদেরকে অনেক ধন্যবাদ অনেক প্রণাম জানালেও সেটা অনেক কম হয়ে যায়। তারা হয়তো এই অমরত্বই

সত্যি কথা বলতে খুব বেশি হলে এভাবেই হয়তো তাদেরকে আমাদের মনে সম্মান, আন্তরিক শ্রদ্ধা জানাতে পারি। আর এটাই আমি চাই যেনো এরপরে আরো আরো আরো অনেক এরকম লিখা আমি লিখে যেতে পারি। তাদের আশীর্বাদও আমার কাম্য। তারা যেন আমাকে আশীর্বাদ করেন যে যাতে আমার প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে এবং অন্য সময়ও আমার দেশের জন্য আমার ভারত মাতার জন্য আমি যেনো এটুকু নিবেদন করতে পারি। এই শক্তিটাই যেন শেষ অবধি থাকে। আর যত আমার লেখা সবাই যত বেশি পছন্দ করছে যত বেশি গল্পগুলো আমি সকলকে পড়াতে পারবো তার মাধ্যমে তাদের ভালো লাগার মাধ্যমে আমি সেই শক্তিটা বার বার পাই। আবার নতুন করে নতুন উদ্যমে নতুন উদ্যমে লিখার হয়তো তাদের মতন শহীদ বিপ্লবীদের মতন সেই বলিদান দেবার মত সাহসটা আমাদের নেই, আমাদের কারোরই নেই। কিন্তু আমরা শুধু লিখে যেতে পারি। আমরা শুধু তাদেরকে অমর করে যেতে পারি। এটাই তাদের জন্য আমাদের সব থেকে বড় আজকের topic টুনটুনি আর রাজার কথা। রাজার বাগানে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্দুকের টাকা রোদে শুকোতে দিয়েছিলো। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেলো। টুনটুনি সেই চকচকে টাকাটা দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলো। আর ভাবলে ইস আমি কত বড়লোক হয়ে গেছি। রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে, খালি একই কথা ভাবে, আর বলে, রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকালে হাত জোড় করে বললেন, মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও নাকি সেই ধান আছে। শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখতো বাসায় কি আছে? তারা দেখে এসে বলবেন মহারাজ বাসায় একটি টাকা আছে। শুনে রাজা বললেন সে তো আমারি টাকা নিয়ে আয়।